ছবিটিতে বেশ কিছুজন মানুষজন কে দেখা যাচ্ছে একজন ডাক্তার আহ বসে প্রেসক্রিপশন লিখছে ।

ছবিটিতে একটি বড় প্যান্ডেল দেখা যাচ্ছে যার দু পাশে দুটো বড় বড় চাকা রয়েছে এবং অনেক।

খোপ খোপ করা রয়েছে। ওপরের সারিতে প্রচুর বাঁশ দেখা যাচ্ছে। আশেপাশে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে।

সাজানো এবং ওপরে হলুদ এবং সাদা রঙের ফুল দিয়ে সত সাজানো হয়েছে। পাশে একটি গোলাপি ও সাদা রঙের ছোট মতো প্যান্ডেল কারোও দেখা যাচ্ছে।

আহ সাদার উপর কালো দিয়ে নকশা করা রয়েছে ।

সাজানো রয়েছে অফিস এর মধ্যে লক্ষ্মী গনেশের ছবিও দেখা যাচ্ছে।

গ্রিল -এর ওপারে ও নিচে মহিলাকেও দেখতে পাওয়া যাচ্ছে ।

এস.বি.এফ. সিনেমা প্রভৃতির ব্যানার দেখা যাচ্ছে। সামনে একটি দোকানের আইসক্রিম -এর দেখা যাচ্ছে।